এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে পাশে দুটো বিল্ডিং দাঁড়িয়ে আছে ।

গাড়িটি সাদা কালার -এর এবং তার পাশে আরো দুটো গাড়ি রাখা আছে একটি হলুদ কালার -এর এবং একটি সাদা কালার দোওয়ালটা এখানে একটি দেওয়াল আছে দেওয়ালের উপর--

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে রাস্তাটি পরিষ্কার এবং সাইড -এ একটি এ. টি. এম. মেশিন তার সাথেই একটি ওষুধের দোকান --